আইসবার্গ দেখা যাচ্ছে এই গেট -টা খুব সুন্দর করে সাজাইছে এ ফটো টা- লোক আছে।

ঝাঁটা মাটা খুব বড়ো বড়ো গাছ ব্রিজ লেখা আছে এ দুজনার বেগ টানা আছে।

এ পুরোটা রেলওয়ে স্টেশন ঝাড়গ্রামের বটে।

আর এই ধারেতে খুব বড় মতো জানলা লাগা আছে।